প্রচুর মানুষ জামা প্যান্ট কেনাকাটা করছে এবং--

ভারতীয় স্টেট ব্যাংক এবং এই--

শহর দেখতে পাচ্ছি এই শহরে--

যার দুপাশে অনেক লরি দাঁড়িয়ে আছে।

যে পৌরসভাটির নাম হচ্ছে দমদম পৌরসভা।

এবং এই জায়গাটা খুবই সুন্দর লাগছে ছবিটিতে।

যেই জাহাজটার নাম হচ্ছে নাফিসা জাহাজ।

ও এখানে অনেকগুলি যন্ত্রপাতি দেখতে পাচ্ছি।

অনেক মানুষ এসেছে একটি বাচ্চা ও তার মার সাথেও এসেছে।

ওই হেলথ সেন্টার গুলির মধ্যে অনেক পিলার ও দেখতে পাচ্ছি।

গাড়িটিতে কোনরকম সমস্যা আসায় তিনি শোরুম এ এসে--

যে মাঠে এক সাইড এ গর্ত করা হচ্ছে একটি জে.সি.বি দ্বারা।